একজন ছাতা মাথায় দিয়ে একজন মহিলা হাঁটছে এবং তারপরেই দোকান একটা দোকানের কিয়দঅংশ দেখা যাচ্ছে ।আর একটি পুরোটি খোলা ।

তিনজন ছেলে রঙের কাজ করছে ।

দুটি মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। জায়গাটি খুব সাজানো গোছানো দূরে সুন্দর একটি লাল রঙের এ- সাদা রঙের বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে জায়গাটা খুব ভালো।